এই চিত্রটি হলো একটা পোস্ট অফিস -এর চিত্র। পোস্ট অফিস -এর সামনে একটা তুনমুল কংগ্রেসের--

এঠি সূর্যাস্তের সময় প্রাক্রুতিক সৌন্দর্যে সৌন্দর্যের এক আ-আ চিত্র।

এঠি একটা ফল দোকানের চিত্র আছে এবং ফল দোকানের পাশেই একটা বুক স্টোর আছে।

কপালী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের চিত্র।